আর তো রাস্তাগুলি যদিও মানি নৌকা খালি ঘুরে ফিরে ছলে আর কি তেমন enjoy করিনি।

আর জাফলং তো যাওয়া অনেক কষ্ট রাস্তাঘাট ভাঙা। হ্যাঁ রাস্তাঘাট ভাঙা। জাফলং আমি অনেক আগে গেছিলাম শুনলাম recently নাকি এখন ঐখানে একদম মানে ময়লা হয়ে গেছে। তোমার tourist যে

ঐটাই ভালো। তুমি টাকা খরচ করলে তো ঐ টাকা দিয়ে cleanup করা যায়।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

পাস ভাই পানসির মধ্যে পানসির গ্রিল আমি prefer করি। পানসি গ্রিল বেশি খাওয়া হয়। পাসভাই টা মনে হয় একবার খাইছিলাম। মোটামুটি ছিল।

হ্যাঁ হ্যাঁ পানসির গ্রিল। আগে তো ছিল পালকি। পালকি চিন? হ্যাঁ ভাই একটা পালকি ছিল আগে। চিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঐটা করণার আগে অনেক মোটামুটি অনেক ভালোই ছিল। এইখানে cold coffee বেচত। cold coffee টা ভালোই ছিল। গ্রিলও অনেক মজা ছিল আগে। কিন্তু করণার কারণে মনে হয় পারেনাই তেমন সামলাইতে। এখনতো বন্ধ হয়ে গেছে। বন্ধ না এখন নাকি মানুষ যায়না। ওদের quality টা অনেক drop করছে।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 আমি সিলেটে ভাই জাফলং গিয়েছি, লারা খাল, সাদা পাথর। সাদা পাথর যাওয়া হয় নাই রাতারপুল যাওয়া হইছে।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

আহ চা বাগান গেলাম। আমার বাসায় কাছে যে ঐযে আলী বাহার চা বাগান। বুঝছি আলী বাহার ছোট থাকতে অনেক যাওয়া হইতো এখন আর তেমন যাওয়া হয়না। বুঝছেন? আর সিলেটের বাইরে মানি সিলেটের সুনামগঞ্চ গেছি, টাঙ্গয়ার হাওয়, নীলাদ্রি লেক এরপর টাঙ্গয়ার হাওয় হ্যাঁ মাদবকুন্ড গেছিলাম অনেক ছোট বেলায়। আর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 আর মৌলুভিবাজার সিলেটে মানি এমনি মৌলুভিবাজার হ্যাঁ শুনছি ভাই। কিন্তু যাইনাই। আর এই শুক্রবার আমার ঐযে মৌলুভিবাজার বলিসির resource একটা picnic ছিল। কিন্তু যাওয়া হয়নাই এর কারণ versity তে একটু pressure ছিল। পড়া টরা ছিল। বুঝছেন ভাই? হ্যাঁ এখনতো পড়ার pressure এই জন্য ইয়ে যাওয়া ঘুরাপেরা হয়না। ঐ বন্ধুদের সাথে যেখানে যাওয়া যায় ঐখানেই যাই। আর কি এই পর্যন্ত ঘুরা।

এই তো আমি তো সিলেটের culture ঐ language টা খুবি ভালো লাগে। সিলেটের যে language এ কথা বলে যে আরামটা পাওয়া যার আর কোন language এ এটা পাওয়া যায়না। হ্যাঁ তো আর কি সবাই সেটা ও বলতে গেলে কেমন জানি একটা respected লাগে।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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঐটা তো আসে সব সিলেটিদের জন্যই মনে হয়।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

সবচেয়ে ভালো যেই জিনিসটা লাগে ভাই রাস্তায় একটুও জ্যাম নাই। একটা জায়গা থেকে আপনি আর একটা জায়গায় পাঁচ দশ মিনিটে যাওয়া যায়। শহরের বিতরে তো maximun ই ত্রিশ চল্লিশ মিনিটের বিতরে বেশি তো যাওয়ার জায়গাই নাই ভাই। জ্যাম নাই মহা জ্যাম হ্যাঁ এইতো এটাই চলে আর কি। এখন সিলেট গেলে আর কি ঐ ঘুম থেকে উঠলাম পাখি আওয়াজে। হ্যাঁ ভাই পুরা একদম সিলেটে এত ভালো লাগে বৃষ্টির দিনও অনেক ভালো লাগে। বৃষ্টিটা মনে হয় একদম pure হ্যাঁ মানি ঐ বৃষ্টির পানিটা তো ভিজতে খুব খারাপ লাগেনা। ঢাকায় কেমন জানি ময়লা পানি মনে হয় রাস্তায় পানি যমে যায়। সিলেটের রিক্সা দিয়ে ঘুরতে এতো ভালো লাগে। আর রিক্সা ভাড়া ও অনেক কম। হ্যাঁ ভাড়া ও কম আর অনেক দূর যাওয়া যায় কম টাকায়।

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঈদের সময় কোরবানীর ঈদের সময় দেখবেন কোরবানীর ঈদের দিন ঈদের পরের দিন আপনার শহর একদম ফাঁকা থাকে একদম মানুষ নাই। হ্যাঁ আর ঈদের তোমার ঐ রোজার ঈদে দেখবা যে সিলেটে অনেকে মানুষ বের হচ্ছে, ওদের relative দের বাসায় ঘুরতে যাচ্ছে, এখানে ঘুরতে যাচ্চে। ঐ জিনিসটা ও দেখতে খুব ভালো লাগে।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

হ্যাঁ তাইলে কথা বলে ভালো লাগলো।

ঠিক আছে ভালো থাইকো। রানা কি করছিস? এইদা ভাই বসে আছি তু কি করছিস

আর বুলিসনা ভালো থাকার

জীবনে কষ্ট দুঃখ কি আর বলবো বল তা তু কেমন আছিস আমি তো ভালো আছি কেনরে তোর আবার জীবনে দুঃখ কষ্ট কেন কি হল রে তোর আবার আর বলিস না তুই তো সবই জানিস তারপরও জেনেশুনে বাহানা করছিস সেই মেয়েটা কেনে ভুলে গেলি সেই রোহিনী নাম দেখা হল phone number নিলাম কথা বললাম বেশ দুই তিনদিন কথা বললাম। হঠাৎ করে বলছে যে তোমার সাথে আমি relationship যেতে পারবো না ক্ষমা করে দিও তাই এগুলো কোন কথা হল তুই বল তাইতো মানে তোর তাহলে জীবনে অনেক কষ্ট হয় মনে হয় নাকি রে আর বলিস না কয়ে এইটা নিয়ে কতবার হল বল তাই লই তাইতো নিয়ে কি কি হয়েছিল একটু বল কেন তা আমিও শুনি। আমার তো অইয়া চার পাঁচটা হলছে তা কোনটা শুনবি বল প্রথম থেকে কি বলবো নাকি এই টুই বলব এখন এই বল এখন পরে তখন আবার বল তাহলে শোন তাহলে একদিন বুঝলি গ্রাম থেকে বাজার দিন গেছিলাম হম দি উম একটা ছুরির সাথে দেখা একটা চুরির সাথে দেখা। মেয়ের সাথে দেখা নিয়ে মেয়েটাকেকিন্তু ভাই আমার ভালো লেগেগেছিল বুঝলে নিয়ে বললাম যে দেখো আমি তোমাকে ভালোবাসিইয়ে টা তোমার number দাও নিয়ে number কিন্তু দিন দিলে হাসতে হাসতে তারপরে এটা কি মানে তো কি বুঝলি এই তো তে এটা কি ভালোবাসা লই

যদি সত্যিকারে ও তোকে ভালোবাসতো তাহলে তোর মানে আসলে তোকে check করতো তুই কেমন সেইগুলা আগে check করতো তবে তো তবে তো তোকে ভালোবাসতো ওয়া মানে হাসতো নিয়ে chek দিত তু বলেছিস ভালোবাসি number দিনদিয়েছিস এই ভালোবাসা কি করে হলো বুঝতে পারিস নি তখন এবার দেখ ভাই আমরা গ্রামের ছেলে তো আমরা জানিনা ভাই আমাদেরকে কোন মেয়েকে ভালো লাগলে বলে দিয়ে এবার ওই মেয়েটা যদি আমাদের উপর কোন কিছু থাকে তাহলে এবার মেয়েটা ও আমাদেরকে number দিনদেয় মুখে কিছু বলে তো মেয়েটা কিন্তু আমাকে number দিন দিয়েছিল ভাই এবার আমি কিন্তু ভাই বাড়িতে বলে দিলাম। যে আমি এই মেয়েতোকে বিয়ে করবো। বাড়িতেও কিন্তু বললে ঠিক আছে, রাজি, আমি কিন্তু ওকে একেবারে মন থেকে ভালবাসতে লেগেছিলাম ভাই কিন্তু আমি জানতাম না যে ওর সে আরো চার-পাঁচটা ছেলে বন্ধু আছে। তা এইতো ঠিক তুই বল হু তো নিয়ে তু ওকে বিয়েকরতিস তাহলে হ্যাঁরে আমার ইচ্ছা তো ছিল তা কি করব বল এত কষ্ট life উম দুঃখ কষ্ট জীবনে আর কি বলবো তোকে উম নিয়ে তোকে ছেড়ে দিলে কেন তা আর বলিস না একদিন আমি বাজার গেছি ঠিক আছে দেখছি অন্য একটা ছেলের সাথে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে আমার কিন্তু তখন দেখে ভাই পেট জ্বলতে লেগেছে বুক জ্বলতে লেগেছে আমি দেখছি আ কি হলো আমাকে যে ভালোবাসি এ ভালবাসিয়ে করে বিয়ে করবো বিয়ে করবো করে নিয়ে কার সাথে ঘুরে বেড়াচ্ছে নিয়ে আমি বুঝলি একবারে যেয়ে খপ করে ধরে নিলাম যে তুমি এই ছেলেটা কে? কিন্তু বুঝলি উহ আহ মেয়েটো রোহিনী হ্যাঁ বলছে যে বাহানা করতে লাগলো বলছি যে এ আমার মামায়িত ভাই ফুফায়িত ভাই একবার বলছে মামায়িত ভাই একবার বলছে ফুফায়িত ভাই এতো তে কি বুঝা যায় না তুই বল তাইতো এমনিতেই হতে পারে আবার হয়তো ফুফায়িত ভাই বা মামায়িত ভাইয়ের মধ্যে কেউ তোকে ভয় পেয়ে হয়তো বুল দিয়াছে ওইঅ্যা তু যাচাই করেছিলি কি

কেন আমি তোমার boyfriend লই আর বুঝলি আমি তখন বুঝে গেলাম নিয়ে আমি ছুরিকে মেয়েটাকে বললাম যে তুই যাকে করবি বিয়ে করবি কর গা আমি আর তোকে লিছিনা। তুই যা পালিন যা আমার life থেকে নিয়ে ঐদিন থেকে ভাই ওকে বলে দিলাম এইটো নিয়ে আমার আর ঘুম হয় না খেতেও পারিও না ভাই কি বলবো আর তাহলে মনে হয় তু ওকে সত্যি করে মনে হয় ভালবাসতে নাকি কি বলিস হ্যাঁরে সত্যি ভালবাসতাম তা তোর ওই ছুরির কি খবর ওই মেয়েটার তু যে ভালোবাসতিস নিয়ে কি হলো তারপরে তো আর কিছু তুই বলিস নি ওর সাথে ভালবাসতাম ও ধোঁকা দিনদিয়েছে অইয়া তো হয় বোল

life এ তো কত কিছু আসবে? কত কিছু পলিন যাবে হুম অইয়া ধরে রাখলে কি হবে ওই আমি ধরে থাকি না বুঝলি তা কি হয়েছিল খানিক বলকানটা আমি যেমন বললাম তুইও বল সেই ওই মেয়েটা তোকে বললাম না জি তোকে বললাম একদিন যে ওর সাথে ওর number টো হয়তো ব্যবস্থা করে দে। তোর বোনকে বলতে বললাম নিয়ে তোর বোনও বললে number দিলে নিয়ে তারপরে তো কথা কথা বলছিলাম নিয়ে বুলার পরে তোর ওই কোনখান থেকে নাকি হঠাৎ করে নাকি একটা ছোঁড়া কে ও আগে থেকে ভালবাসে দু বছর তিন বছর থেকেই তারপরও ছুরি নাকি ওই মেয়েটা নাকি ওই ছোড়াকে তোর আগে থেকে ভালোবাসতো নিয়ে একবার নাকি ওই break up হয়েগেছিলো নিয়ে তারপরে নাকি আবার আমার সাথে আলোছিল ভালবাসার ঢং করতে নিয়ে ওই হলো নিয়ে এবার তারপরে ধর ওইয়া বললে নিয়ে আমাকে বলছে একদিন হঠাৎ থাকতে থাকতে আমি তোমাকে আর ভালোবাসতে পারবো না তাই বলছি ওকে বলছি কেন নিয়ে বলছে ওই বলছে পারবোনা আমার boyfriend আছে। নিয়ে আমি বললাম আমি কে ছিলাম নিয়ে বলছে ছিলা তুমি কেউ এখন ভাই আমি বললাম ভালো তাহলে ছেলে করে আমাকে তোমার যখন ছেলে তেলা হবে তখন আমাকে মামা বোলাতে পারবে তো

হায়রে তা ওই মেয়েতো যে তোকে এমনি করে ধোকা দিনদিবে আমি জানলে তাহলে তো আগে তোকে number দিতাম না। তো ভাই কিছু মনে করিস না আমাকে আবার কিছু দোষ ফোঁস দিস না তো তু দোষ তোষ দিয়ে না এবার তোর বহিন ও তো যদি জানত তাহলে তোর বহিন ও তো বলতে পারতো তোর বহিন ও তখন কিছু বললে না

সেই ওই ছোড়াগুলো হম আরো যারা আমাদের রাহুল রাজ করা আছে ওরা যে এত খারাপ কাজ করে বেড়ায় হাজারটা ছুরির সাথে ঘুরে বেড়াই তাও দেখ ওদের কিছু হয়না আবার আমরা আবার একজনকে ভালোবাসতে গেছি তা দেখ আমাদেকে কেমন করে ছেড়ে পালিয়ে গেছে লই ওয়াই আবার বলতো কি মানে আমাদের জীবনে দুঃখ কষ্টের শেষ নাই বুঝলি ওয়াই হবে life বাঁচা মানে ওয়াই আর মানে তোর এরকম মানে আমার এই দেহটা হঠাৎ হঠাৎ এমন জিনিস গুলি মনে আসে মানে সবথেকে জীবনে যেগুলা দুঃখ হয়েছে দুঃখ করে পেয়েছি সেদিন বলে আবার খুব আমার মনে আসে তোর আসে না কোনদিন ওইয়া আবার না আসে আমার তো প্রত্যেক দিনই এরা তো না হলে একটা side এর দুঃখ হিসেবে ধরে রেখেছি আমার life এ কি ভালোগেছে তুই বল তুই তো কমবেশি সব কিছু জানিস হ্যাঁ তাও আবার অন্য ওইগুলা এখন এখনকার গুলা তো তো জানিস না তোকে বলতে ভুলে গেলছিলাম তুই তো আর ফোন টোন করিস না তা তোর কোনগুলা মনে পড়ে খানিক বলকানতা

কেন বলব না আমিও বলবো তুইও বল first তুই বল নিয়ে আমি বলবো তাহলে ওইয়া মানে আমার সেই দুঃখ গুলা বলে বলতে কি বলতো? সেই তোকে সেই ওই সিনহা মেয়েটোরে তোর ভালবাসতাম তখন সে বললে জি এই নাও আমার সেই আমার boyfriend সাথে কথা বলো তুমি তাই বললে না নিয়ে আমি কথা বললাম বললাম কি হল তুমি কে? বলছে ওর boyfriend আমি বললাম তাহলে আমাকেও তো ভালোবাসতো তো তোমাকেও ভালবাসে নিয়ে মেয়েটা বলছে যে না না তোমাকে ভালোবাসতাম না। তোমার সাথে নাটক কইতাম অইয়া বলছে ওই দিনটাও আমার খুব কষ্টের বুঝলি ওই দিন শুনে আমি বললাম যে গাল তাল দিনদিয়াছিলাম । যে তু নাটক করবি তা তো তোর বাপের সাথে নাটক করলিনা আমার সাথে কি করতে নাটক করতে আলছিস তোর বাপের সাথে তোর নাটক করতে পারতিস তোর মায়ের সাথে করতে পারতিস তো আমার সাথে ঢং করতে করতে আইছিলিস আমি ওয়াই বুললাম । সেখান থেকে বলেছি, ওকে রাগের মাথায় অনেক কিছুই বললাম আমারও কষ্টগুলা হয় অত বলার পরে জানিস তুইও অনেক কষ্টই হয় তো ওই রকমই আর কি এ আরও দু'চারটা আছে ধর ওইয়া আর বলবো না এইটুই বললাম আর টু তোরগুলা শুনি বুল না আমি একটা কথা ভাবছি যে তুই বলছিস তোর life এ জীবনে এত দুঃখ কষ্ট তা শুধু ছুরিরে কষ্ট হায়রে তা কোন বাড়ি থেকে কোন কিছু দুঃখ কষ্ট নাই হয় না। আমি ওইটাই ভেবে পেয়েছি না হয় বাড়ির দুঃখ গুলা কি বলতো মারা তো মানে ধর জন্ম দিয়েছে এবার মা রা কিছু বললে হতো মাথায় রাখিয়েনা এবার অন্য মেয়েতে এসে ধর আমাকে জন্ম দেয়নি তন্ম দেয়নি কোন খানকার কে ওই ভালোবাসার নাটক বলছে হ্যান বলছে

হ আর যে আমার কি বলতো এইডা টু তো জানিস যে আমার ঘরে আমাকে এক টাকাও দেয় না গ্রামের ছেলা বাপ তো চাষবাস করে খাই তা এইডা আর বলিস না আমিও recharge তো ঠিক মতন করতে পারি না জানিস ভাই এইডা দু-তিন মাস পরে আজ মনে হয় recharge টা করলাম তবেই তো ফোনটো ঢুকলো তার আগে তো ফোন করেছিলিস আমাকে উম কি করব বল ফোন টোন করা হয় না এবার তুই চাষ টাস কাজগুলো করতে হয়েছে। জমি সে এবার ধর ধান উঠবে ধান উঠার লেগে এবার ধর ঠিক ঠিক করতে হচ্ছে সময় পেয়ে ফোনটোন করতে পেয়ে না। বুঝলি তো সারাদিন সেই ভূত কাটা খেতে এবার ধর আর ফোন করতে ভালো লাগেনা মনে হয় না তুইও তো করতে পারিস তা তুইও তো করিস নি বল কেন তোকে কি বললাম এক্ষুনি আমার দু-তিন মাস থেকে চাইছিল না তার লেগে তোকে তো শুধালাম জি ফোন করেছিলিস কারণ কি বলতো যদি ফোন করতে আমাকে পেতেনা ফোন ঢুকত না এবার দুমাস থেকে recharge নাই বুঝলি আর তুই তো জানিস বাপ ঘর থেকে এক টাকাও দেয় না তারপরে ধর ওয়ে যায় একটুকু হয়। লুকান চুকায় ধান বেশি ধর টাকা গুলো নিয়ে recharge তা করিয়ে তারপর প্যান্ট জামা গুলো নিয়ে তারপরে বুট কিনিয়ে ওইগুলোকে নিয়ে বুঝলি তা কি করবো এখন বল এমনি করে চালাতে হবে। লই কি বলিস সেতুই আবার কি বলতো বাপের টাকা চুরি করে আবার ফুটানি বেশি মারিস না বুঝলি তো মানে অনেক ছাপরি তাপরি দের মতো হয়েযাস না মানে ওই সেই বাপের এই দিকে বাড়ি নাই আর এই দিকে এমন stayel মারছে যাতে দশ বিঘা জমি আছে হম তারপরে তোর বড় বাড়ি আছে এমন styel মারবে ওই ছোরা রা তো এরকম আবার হোস না বুঝলে না তুই তো জানিস আমি এমনি করিও না আর সত্যি বলতে আমি কোন ভোকার ফুটানি এসব করিয়েনা না আমাকে মনে হয় এর লেগে ছুরিগুলা পালায় বুঝলি আমি সত্যি কথা বলে দিয়ে first এ এই দেখো আমরা গরিব মানুষ আমাদের ঘর নাই মাটির ঘর আমাকে মনে হয় তার লাগি ছেড়ে পালায় বুঝলি তা এখনকার ছুড়ি গুলা মেয়েগুলা খালি পয়সা ছাড়া কিছু চিনেহেনা তাই বল তাই লই সেটাই সেটাই ওই ওই গুলা নিয়ে অত ভাবলে হবে না বুঝলি অইয়া এক যেদিন রাতে কষ্ট হবে সেদিন রাতে মিটিং নিতে হবে বুঝলি তো হ তা ঠিক বলেছিস তাতে তোর ওই ই তোর তোর কাকু কেমন আছে কাকিমা কেমন আছে? কই বললি না কাকু তো ভালো আছে কাকিমা ও ভালো আছে অইয়া ধর সেই কাকুর নাকি সে একদিন পাতে লেগেগেছিলো তো মানে ওই হোসা পরে গেলছিলো পাতে নিয়ে একটু লেগেছিল মানে ওই গাছে একজনা গাছ মানে ডাল কাটছিল নিয়ে অইয়া সে কাকুর পায়ে তোর ইয়ে পরে গেলছিলো হোসা পরে গেলছিলো নিয়ে পা টোতে আবার অনেক ব্যাথা পেয়েছিলো ওইয়াই আবার নিয়ে এখন ঠিক আছে ওষুধ তসুদ লাগলছিলো খেয়েছিলো নিয়ে এখন ঠিক আছে হায়রে তখন অসুবিধা হয়নি? হাঁটতে পারছিল তো হাঁটতে পারছিলো ওরম করেই হাঁটছিল কি বলব ও তা কি হ হ বুঝলাম তাই কি বলছিলাম যে তাহলে পড়াশোনা ছেড়ে দিয়েছিস না করছিস তোর কথা কেন কেটে কেটে আসছে রে জানিনা আমি বুঝতে পারছি না তো শুনতে পাস না তোর কথা কেটে কেটে আসছে অনেকক্ষণ থেকে কানে শুনতে শুনতে পেয়েছি এবার

তাই এইটা net থাকেনা তারপর tower থাকে না সরকার গুলোকে যে বলছি এত যে একটা tower গুলা বসিন দাও তা বসিন দেয় না কি কি বলবো বল ভাই তু free fire খেলে বা কি পাস তোআতুরে টুরে টু শুধু সবসময় free fire free fire যে করিস তা কি পাস্ অইয়া খেলে রে এবার দেখ সারাদিন কাজ করে যেটুকু মনটা ভালো করব তাই youtube কত দেখব

তা দেখলাম যে না বেকার পয়সা খরচ করব না তা অইয়া খেলিয়ে বুঝলি ভালো লাগে তা তু খেলিস না আমি অ খেলিয়ে না যা বলবি বল আমাকে ভালো লাগেনা টাল লাগেনা সারাদিন কাজটাজ করে অইয়া খেলতেও মন হয় হয়ে ওইয়া আমাকে ভালো লাগেনা আমি খেলিয়েনা তুই ও খেলেসিসনা চোখ টোক খারাপ হয়েযাবে, মাথা খারাপ হয়ে যাবে বাবা বুলে তাহলে দেখি আমি ডিলেট delete করে দিচ্ছি আর খেলব না তাহলে বুজলি আর কি বলছিলাম ভাই এইডা সেদিন বলিস না জানিস মাঠে জেল্ছিলাম বুঝলি নিয়ে সেই উহ আসতে যেয়ে একটো সাপ না কি ছিল বুঝলি নিয়ে আমি খিচে দিয়েছি দড়ি ভেবে নিয়ে ভাই বুঝলি কামড়ে দেবে না নিয়ে ভাই কি বলবো আমি তো তখন কিছু বুঝতে পারিনি মাথা ঘুরে পড়েজেল্ছিলাম নিয়ে সেই আমাকে আবার হাসপাতাল নিয়ে গিয়েছিল আমি আবার কিছুই জানিনাকি করে নিয়ে গেলছিলো না গেলছিলো গেছিলাম নিয়ে জানিস বাঁচার ই ছিল না আমার কথা ছিল না। জানিস কবে তারে তুতো আ কিছু বলিসনি

কি করে বলবো ঠিক আছে রাখ হ

হ হ ঠিক আছে উম বিদ্যালয়ে ছোটবেলায় বিদ্যালয়ের জীবনটা খুব ভালোই লাগতো, সকালবেলায় উঠতাম। আমাদের এর বিদ্যালয় গুলো আমাদের কাছাকাছি, বাড়ির কাছাকাছিই ছিল উম বিদ্যালয়ে যেতাম সকালে। অনেক সময় সময় সকাল ছাড়াও বেলার দিকেও হতো। এর যখন সকালে হতো তখন একটা জিনিস খুব মজা লাগতো যে মানে বিদ্যালয়ে যাওয়ার থেকেও মা tiffin দেবে উম tiffin টা দিলে দেবে সকালে। সকালের দিকে হলে কি হতো উম মানে আসতে আসতে বেলা হয়ে যাবে বলে tiffin টা দিতো মানে, উম খাবার করে দিতো একটা

উম উম তারপর বিভিন্ন রকম আহ উম দিতো মাঝে মধ্যে করে উম উম মাঝে মধ্যে করে দিতো। তারপরে যখন আহ উম মানে বিদ্যালয়ে যেতাম, তখন শিক্ষক শিক্ষিকা বন্ধু বান্ধব সবার সঙ্গে কত আ~ আনন্দ করতাম। সবাই লাইন দিয়ে প্রথম উম দাঁড়াতে হতো এর প্রার্থনা করতে হতো অনেক প্রার্থনা অনেক উম অনেক যোগব্যাম উম তারপর নিজের শরীরের দিকে সব উম sir শিক্ষক বা মা~ madam এরা সবাই আমাদের শরীরের উম দেখতো। হাত পায়ের নখ মানে সৌন্দর্যটাও দেখতো। যে সব ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি-না। Dress মানে জামাকাপড় যে frock গুলো পরে যেতাম বা উম যে school এর যে উম মানে তোমার উম পোশাকটাও হয়। আস্তে আস্তে তো একটার পর একটা উম শ্রেণীকক্ষ পেরিয়ে পেরিয়ে আসতে হতো উম আসতে আসতে। ছোটবেলাটাও খুব ভালো উম কাটতো মনে হতো আর একটু বেশি করে

উম পড়তে যেতাম উম শিক্ষকের কাছে সেখানেও উম সবাই মিলে পড়াশোনাও করতাম। আবার খুঁনসুটিপনাও হতো, ছোট তো তখন মনে মনে সব রকম চলতো। উম আবার সেই খানেও অনেক সময় উম বন্ধুরা মিলে উম উম এর তোমার এর সবাই মিলে এর সবাই মিলে ওই একটু চা মুড়ি এসব মাখিয়ে খাওয়া হতো। উম এসব করতাম, যখন আর একটু বড়ো হলাম তখন একটু বড়ো বিদ্যালয়ে উঠলাম উম সেখানেও প্রচুর শ্রেণীকক্ষ ছিল, অনেক শিক্ষক শিক্ষিকা উম সেখানেও প্রচুর জনার সঙ্গে পরিচয় হলো। এর খুব ভাল লাগতো নতুন নতুন বন্ধু বান্ধব উম ভালো উম সেখানে আবার একটা জায়গায় পড়তে যেতাম, অনেকটা দূরে পড়তে যেতাম। সবাই মিলে একজায়গায় একটা জায়গায় দাঁড়িয়ে থাকতাম একজন আরেকজনের সবাই অপেক্ষা করতাম উম সবাই মিলে একসঙ্গে যে~ একসঙ্গে যেতাম আহ পড়তে। উম সেখানে পড়তে যেয়ে উম মজা হতো খুব। উম তারপরে আবার ফেরার সময় সবাই মিলে উম অনেক ছুটতাম। Bus এ করেও অনেক সময় যেতে হতো। উম এর তারপরে cycle cycle চালিয়ে যেতে হতো অনেকটা দূরে। উম এর অনেকটা দূরে যেতে হতো একটা উম উঁচুপা জায়গা উম মানে ছিল। সেই জায়গাটা উঠে সেখানে গিয়ে পড়তে হতো। অনেক নতুন নতুন বাড়িতে গিয়েও পড়তে হয়েছে। উম বিদ্যালয়ে যখন উম যেতাম তখন খুব মজা হতো খুব মজা হতো। কারণ বাড়িতে থাকলে তো ওগুলো পারতাম না। বারান্দায় দাঁড়িয়ে এর জলে হাত দেওয়া বা জল আনতে যাওয়ার নাম ক'রে একটু ভেজা আহ সেই দিন গুলো কিন্তু খুব ভালোই কাটতো। উম খুব ভাল লাগতো উম Tiffin এ মাঝে মধ্যে বাইরে বেরিয়ে অন্য কিছু খাওয়া। উম বন্ধু গরমের দিনে ice cream টা খাওয়া অনেক ice cream খাবারে দোকান এসব উম মানে বিদ্যালয়ের সামনে ব~ বসত উম বসে উম খাওয়া হত হম সবাই মিলে। এর তারপরে যখন মাঝে মধ্যে class হয়ে উম ঢুকতে দেরিও হয়ে যেত। উম বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করতে করতে। যেয়ে মাঝে মধ্যে ভয়ে ভয়ে ঢুকতাম ওরে sir বকবে, শিক্ষক বকবে। খুব আস্তে আস্তে করে ঢুকতাম। উম উম তারপরে এর বিদ্যালয়ের এর head sir যে প্রধান শিক্ষক আহ উম তা~ তাকে খুব ভয় লাগতো। সে একটু রাগী রাগী ছিল। উম অনেক সময় কী উম অনেক শিক্ষককে খুব উম ভাল লাগতো, তো ভয় লাগতো না। উম শিক্ষক শিক্ষককে madam মানে শিক্ষিকাকে এর উম উহ খুব ভালোবাসতো আমাদের। নিজের মতো করে উম অনেক বোঝাতো, পড়াতো। একটা উম শিক্ষকের পড়া খুব ভাল লাগতো। উম শিক্ষিকার পড়া খুব মন দিয়ে

সেই অনুষ্ঠানগুলোতে আমরা যোগদান করতাম উম অনুষ্ঠান করতাম উম একটা লাঠি নাচ বলে একটা programme হ~ উম অনুষ্ঠান হতো লাঠি নাচ বলে একটা অনুষ্ঠান হতো।